যে দুকান পাট অনেক বসেচে।

আর কিছু আ্য ছেলেটা চপ্পল পরে আছে একটা প্যান্ট পরে আছে হাফ ফুলপ্যান্ট ।

একটা বৌ-বটে রেখেছে আর একটা লাল টি শার্ট পড়া ছে--

এইটা একটা শ্রী গনেশ সুইটস ।

যেখানে যার সামনে দুটো মানুষ বেসে আছে একজন ফোনে কথা বলছে আরেকজন মোবাইল হাতে নিয়ে বসে আছে।

ব্লু আকাশী কালারের দেওয়া আছে আর কি।

এটা একটা বাসস্ট্যান্ড যেটার মধ্যে অনেকগুলি বাস দাঁড়িয়ে আছে আর কিছু প্যাচেনজার এটার মধ্যে উঠছে।

আর বাইস বাই রোডটাও খানিকটা ক্লিন আছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা সামনে দোকান আরেকটা ভেন্ডিং ভ্যান যেটার মধ্যে দোকানের জিনিসপত্র এসে--

গেট দেওয়া আছে তার ভিতরে একটা মানুষ আছে যেটা স্যান্ডেল পরে আছে একটা টিশার্ট পরে আছে।

এখানে অনেকগুলি সোফা রাখা আছে পিছনে একটা পেইন্টিংও আছে।

এগুনি তাদের সঙ্গে ডিসকাস করছে সাইডে একটা ডাস্টবিন ও আছে মনে হচ্ছে।

মিষ্টিরস প্যাকেট অনেকগুলি আছে এখানে।

একটা শপ যেটা সা ওয়ালের মধ্যে কিউ_আর কোডও লাগানো আছে।

আর বিল্ডিংয়ে গ্লা গ্লাসও লাগানো আছে।

আকাশটাও খুব সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে পিছনে গাছপালাও আছে।

এটা একটা সুইমিং গ্রাউন্ড ঠিক আছে যেখানে সুইমিং করার জন্য হয়তো কম্পিটিশন হয় হবে।

রেড কালারের বলটা আর এটা সামনে একটা ব্যানার দিয়ে ইয়ুযু ইস্কিপ্টগুলি লেখা আছে।

এগ্রিকালচার পারপাসে হয়তো রাখা হয়েছে এগুলি।

আর কিছু গাড়ি চলাফেরা করছে এগুলিতে।

মানুষ নিজের হেয়ারকাট করতে এসেছে আর এখানে একটা মানুষ নিজের ফটো তুলছে রকি ভাইয়ের সঙ্গে।

এটা একটা ঘরের মতো যেটা রাউন্ড করে এটা ঠিক আছে এটা একটা পার্কের মতো লাগছে আমাকে।

এটা একটা জুয়েলারির দোকান যেটার নাম কণিকা জুয়েলার্স ।

একটা মহিলা নিজের আবুকে নিয়ে নিজের বাচ্চাকে নিয়ে কুলে বসে আছে।

আর এখানে কিছু বেঞ্চ আছে যেগুলি একটু উলোটপালোটও আছে।

আর কিছু সাইডে গাছপালাও আছে যেগুলি দেখতে মোটামুটি সুন্দ--

প্রসঙ্গত একটা বিয়ের ছবি।

এখানে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে মনে হয় এখানে বিয়ের এখানে বিয়ের যাত্রীকরা দেখা যাচ্ছে এখানে।

বউ বউয়ের সঙ্গে একটু হাসি মজা করছে আর কিছু গিফট আদনপ্রদ গিফট প্রদান করা হচ্ছে।

আর এটার সামনে আছে স্কুটি ওই সাইডে আছে বাইক ।

এখান থেকে ওয়ালটাও মানে ঘরটাও একটু সুন্দর টুন্দর দেখাচ্ছ--

এর সামনে একটা ফুচকাওয়ালা দোকান লাগিয়েছে।

একটা ওয়ালে পেইন্টিং করা আছে কিছু ড্র এর ছবি লাগানো আছে।

আর একটা সঙ্গে গেটও আছে যেটা মানে হয়তো আসা জি গ্রুমে আসার জন্য একটা এ থা--

কিছু চিপস ঝোলানো আছে এই দোকানে।